এটি আমাদের এলাকার একটি পার্ক । এই পার্ক টির নির্মাণ কার্য চলছে।

এইটি আমাদের এলাকার একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। এখানে --

প্রায় পনেরো জন কর্মী ডেকোরেশন -এর কাজ করছে।

হল ঘরের ভিতরে লাইটিং এর ব্যাবস্থাও খুবই সুন্দর।

এই পেট্রল পাম্প -টিতে প্রায় কুড়িজন কর্মী কাজ করেন।

এটি আমাদের এলাকার একটি মিনার। এই মিনারটি বেশ উঁচু। মিনারের।

ছোট ছোট দোকান। বাচ্চাদের জন্য খেলার একাধিক ইনস্ট্রুমেন্ট ও রয়েছে।

রথটিকে খুব সুন্দর ভাবে সাজানো হয় এবং বড়ো বড়ো।

এই রাস্তাটি ওয়ান রুট এর রাস্তা।

এই গাড়িটি খুব এই সুন্দর এবং নতুন। গাড়িটি সাদা রং এর গাড়ি।

এইখানে পড়াশোনার মান খুবই উন্নত।

এইটি আমাদের এলাকার একটি বাঁধ। এইটি বাঁধটি বেশ বড়। এই বাঁধটি।

নদীর জলের গতি নিয়ন্ত্রণ করে এই বাঁধ।

পার্ক -এর চারিধারে রয়েছে ছায়া প্রদানকারী ছোট বড় বিভিন্ন বিক --

মসজিদটি ছোট এবং সুন্দর ভাবে কারুকাজ করা এবং রং করা।

এটি আমাদের এলাকার একটি রেলওয়ে স্টেশন ।

এইখানে ছোট বড়ো বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।

এই উদ্যানটি সুন্দর সুন্দর ফুলে পরিপূর্ণ হয়ে যাবে।

গ্রীষ্মের সময় নদীর জল কম থাকার জন্য মানুষজন --

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর। এই দফতর টি বেশ বড়ো। এই দফতর টির --

এই এলাকার রাস্তার উপরে একাধিক ফেস্টুন দেখা যায় ।

টোটো বিক্রি করা হয় এবং টোটো র সার্ভিস -ও করা হয়।

এইখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর মানুষ ভিড় করেন। এখানে --

নৈবেদ্য দেওয়া হয়। তাজা ফুল দিয়ে এখানে পুজো দেওয়া হয়।

মানুষ জনেরা এই রেস্টুরেন্টে -এ খাবার খেয়ে থাকেন। এই রেস্টুরেন্ট - টিতে প্রায় কুড়ি জন ওয়েটার কাজ করেন।

এই দপ্তরটির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। দপ্তরটির ভিতরে --

সুন্দর গাছ ও লাগানো হয়েছে।

এই দপ্তর টি বেশ বেশ বড়ো।

এই এলাকাটার চারিপাশে রয়েছে বিক্ষিপ্ত ভাবে কিছু গাছ।